এবং বসার জায়গার পেছন দিকে রেলিং দিয়ে ঘেরা আছে এবং তার ভেতরে প্রচুর বড় ছোট গাছ দেখতে পাচ্ছি।

এখানে একটি আমরা বহুতল বিল্ডিং দেখতে পাচ্ছি বেগুনি এবং সাদা রঙ--

এবং অদূরে এ এ প্রচুর বড় বড় গাছ দেখতে পাচ্ছি এবং তারই মাঝে--

বিগ বাজার একটি শপিং মল এবং এক একদিকে লেখা আছে সিকিউরি--

জিনিস দেখতে পাচ্ছি ডাম দেখতে পাচ্ছি এবং সিলিং -এ বেশ কিছু আলোও দেখতে পা--

এইখানে একটি গাড়ির শোরুম উম সার্ভিস শোরুম দেখতে পাচ্ছি।

এখানে লেখা আছে রয়্যাল এনফিল্ড এবং বেশ কয়েকটি--

সার্ভিস করার জন্য র‍্যাক আছে যার ওপর রেখে গাড়িকে ওপর নিচে করা হয় এবং সার্ভিস -এর জন্য কয়েকটি--

এবং নীচেতে কিছু শুকনো আগাছা এবং কিছু বিরুৎ জাতীয় গাছ শুকনো দেখতে পাছ--

এবং ও ও ও অ্যা বিল্ডিংটির সামনে একটি টিনের এ এ এ অ্যা শ্যাডো করা আছে।

এবং সামনে এ এবং পেছন দিকে প্রচুর ও গাছ সবুজ গাছ দেখতে পাচ্ছি এবং একটি মানুষ তার সামনে ছবি তুলছে।

এখানে একটি চার চাকার সার্ভিস এ এ শোরুম দেখতে পাচ্ছি।

একটা শপিং মল আছে আশেপাশে প্রচুর ও বিল্ডিং ও আছে এবং বৈদ্যুতিক পোস্টার আছে যেখান দিয়ে তার একদিক দিয়ে অন্য্ দিকে গেছে।

এবং পাশেই বাচ্চাদের খেলনার কিছু ও ও ও স্ট্যান্ড ও আছে এবং বসার কিছু জায়গাও আছে এবং বেশ কিছু গাছ আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধারে।

এবং বেশ কিছু মানুষ সেই রা রাস্তা দিয়ে সেই এয়ারপোর্ট -এর দিকে যাচ্ছে এবং বেশ কিছু বাইক পাশে দাঁড়িয়ে আছে ।

দুটি মহিলা সাইকেল নিয়ে আ এ যাচ্ছে এবং একটি ট্রলি ভ্যান ও দেখতে পাচ্ছি যেখানে এ এ এ একটি ছোট্ট একটি দোকান করেছে। আশেপাশে প্রচুর--

তার ওপরে বেশ কিছু রঙিন কাগজে সুন্দর করে ডিসাইন করা আ-আ কাগজ কাটা দড়ি দিয়ে এ এ চারিদিকে বাঁধা আছে বেশ আলো--

রয়্যাল স্যুইটস এবং স্ন্যাক্স মিস্টি এবং উম মিষ্টির দোকান।

একটি ল্যাম্প পোস্ট দেখতে পাচ্ছি এবং সামনে বেশ কিছু মানুষকে আমরা দেখতে পা--

এবং রাস্তার ধারে লোহার রড এবং তার দিয়ে ঘেরা এবং তার মাঝেই দেখতে পাচ্ছি বেশ কিছু গাছ।

এবং ফাঁকা জায়গায় একটি বসার জায়গায়ও আছে এখানে একটি মানুষ বসে আছে এবং একজন বাইকার ওই বইকে নিয়ে যাতায়াত কর।

এবং সামনে তে বেশ কিছু গাছও দেখতে পাচ্ছি একটি মানুষ আ উ এ এ এ আ সে মন্দিরের মধ্যে যেতে আমরা দেখতে পা--

এবং বিল্ডিংটির সামনে লাল রঙের পাঁচিল সুন্দর ডিসাইন করা পাঁচিল লাল রংয়ের পাঁচিল আছে তারই মধ্যে দেখতে পাচ্ছি কিছু নারকেল গাছ।

এবং একদিক দিয়ে দেখতে পাচ্ছি এই ঝর্ণার আকারে জল এই জলাশয়ে পড় --

স্পষ্ট দেখতে পাচ্ছি এবং তার একদিকে অন্যদিকে যেতে দেখতে পা--